honours master's বাহঃ হচ্ছে যে অনেকেই অনেক পড়াশুনা করেও চাকরি বাকরি পাচ্ছে না. এখন পড়াশোনা হচ্ছে degree অর্জনের করার জন্য চাকরি বাকরি মানে পড়াশোনা করলে যে চাকরি বাকরি হবে এটার কোনো

হচ্ছে, পড়াশোনা শেষ করে কি করার ইচ্ছা আছে?

nursing এর ই উম সরকারিতে admission দিবো যে যদি সরকারীতে না হয় তাহলে হচ্ছে বেসরকারিতে হওয়ার পরে মানে যাইহোক Nursing এর ইচ্ছা আছে Nursing এর মানে কাজ করতে চাচ্ছি. তোর? আমার~ আমার economics ওপর honours complete করার ইচ্ছা আছে ওহ honours করার ইচ্ছা আছে. হ্যা Economics তো অনেক ভালো subject. এই subject এর পুরো honours করলেও অনেক ভালো হয় তারপরে finance সম্পর্কে তোর কি ধারণা? তেমন কোনো ধারণা নেই. তোর কেমন ধারণা আছে? Finance মানে তো হচ্ছে মানে ক~ Computer এ বা যিয়াতে মানে Marketing করে আর কি হচ্ছে যে টাকা উপার্জন. এখন অবশ্য অনেকেই মানে চাকরি বাকরি না পাওয়ার কারণে অনেকেই finance করে হচ্ছে নিজের বেকারত্ব দূর করতেছে যেম~ অনেকেই computer এ বা হচ্ছে বিভিন্ন company এর সাথে যুক্ত হয়ে মানে finance এর কাজ করতেছে. marketing এর কাজ করতেছে. এগুলো তো উম Finance এ marketing এরই একটা অংশ এরকম হবে সবাই প্রায় কাজ করিয়ে marketing করলে অনেক টাকা salary পাওয়া যায়. তুমি নিয়মিত করলে, part time job মতো করলে যে চাকরি ও করলাম part time এরকম করলাম. ওরা অনেক . হ্যাঁ পাশে অনেকেই আবার এরকম আছে যে student রা আছে যারা পড়াশোনা করতেছে আর টাইম finance টাও করতেছে হমম. এতে হচ্ছে বাবা মা করেছে ওপর একটু pressure টা কম পরতেসে করতেছে বেকারত্বের কারণে সমাজের অনেক ছেলে মেয়ে বোঝা হিসাবে

এখন তো তাই যে পড়াশোনা করে যদি চাকরি না পায় তাহলে তো সবার কাছে সেটা যে সবাই জিজ্ঞেস করবে যে পড়াশুনা শেষ এখন কি করতেসো? এখন কি করতাছো? কিন্তু চাকরি বাজারে তো তেমন মানে কোনো উন্নতি নাই সবাই মানে সেভাবে চাকরি কোনো সংস্থানে পাচ্ছে না. সব্বাই পরীক্ষা দিয়েও, ভর্তি পরীক্ষা দিয়েও পাছেই না. আবার ভর্তি পরীক্ষা দেওয়ার পরে অনেকের এমন হচ্ছে যে টাকা লাগতেসে টাকা নাই এরকম ভাবে বা অনেকে টাকা দিয়ে পড়~ চাকরি করতেও চাচ্ছে না এই জন্য চাকরি অনেকে হচ্ছে না. এখন আবার বেশি ঘুষ ছাড়াচ্ছে কোন চাকরি নেই যে যতই শিক্ষতা~ শিক্ষাতার যে যোগ্যতা থাকুক কারণ টাকার উপর নির্ভরশীল করে চাকরি.

অন্যের পরনির্ভরশীল হওয়া, এটা করবো না. এই জন্যই অনেকে finance করতেছেন. নিজের মতো নিজে করে দি. যদি কেউ হচ্ছে উদ্দোগ তো নিয়ে কোনো একটা মানে হচ্ছে কাজের সংস্থা করে তাহলে সমাজের জন্য অনেক ভালো অনেক অ্যাঁ হচ্ছে যুবকরা তাতে কর্মস্থান পাবে

যে কোনো job যদি কেউ যদি কোনো উদ্যোক্তা লিয়ে যদি কোনো একটা job এর ব্যবস্থাটা করে যে অনেক শিক্ষিত honours master's কর~ করার পরে অনেকে এভাবে বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে ও অনেকে চাকরি পাচ্ছে না. এরকম যে একটা যদি একরম সংস্থা খুললে হয় যে অ্যাঁ সবাই মানে চাকরি পাবে এরকম তাহলে তো অনেক ভালো হয়. তারপর তারপর ভবিষ্যতে তুই এই Economics নিয়ে অনার্স করার পর কি চিন্তা ভাবনা যে কি চাকরির সাথে মানে

banking এ তো কি নিয়ে পড়াশোনা করতেছিস মানে arts নিয়ে? হ্যাঁ মানে আমি arts নিয় পড়শোনা করতেছি. arts নিয়ে পড়শোনা করলে তো সাধারণত lawyer এর ও অনেক একটা option আছে. যে lawyer এর চাকরিটা ওখানে ওটাও অনেক এর option.

যুক্তিবিদ্যা honours করা যায় তাহলে lawyer হওয়ার সম্ভাবনা থাকে. কিন্তু যুক্তিবিদ্যা অনেক hard subject. হ্যাঁ কিন্তু lawyer ব্যাপ~ মানে lawyer চাকরীটা আবার অনেক ভালো মেয়েদের ক্ষেত্রেও অনেক ভালো অবশ্য এটা আবার Banking এর চাকরিটা তো মেয়েদের ক্ষেত্রে অনেক মানে খুবই ভালো. যুক্তি বিদ্যা নিয়ে পড়শোনা করলেই অনেক ভালো হবে. কিন্তু ওটা সবাই তো মানে একটু বলে যে একটু hard subject একটু তারপর এখন বেকারত্বের কারণে অনেক হচ্ছে চাকরি বাকরি পাচ্ছে না তখন কৃষি কাজে জড়িত হয়ে পরতেছে হ্যাঁ অনেকেই শিক্ষিত বেকাররা আসলে যারা হচ্ছে যে সে মাছ চাষ করতেছে কিংবা হ্যাঁ অনেকেই শিক্ষিত বেকাররা আসলে যারা হচ্ছে যে সে মাছ চাষ করতেছে কিংবা মুরগি এর ফার্ম দিচ্ছে কিংবা গরুর মানে যে গরুর হচ্ছে ফ্যান দিচ্ছে

হ্যা.যেমন হচ্ছে যে মাছ চাষ করলে বা এগুলা করলে সব সময় শিক্ষিত বেকাররা তো ভাবে সবাই তো দেশের বোঝা মনে করে তো সেটা যদি না মন~ মানে এভাবে বসে না থেকে যদি কিছু করা যায় তাহলে তো অবশ্যই ভালো হয়

তারাও কাজ পাবে. এতে কিন্তু সমাজের জন্য ভালোই হয় দেশের উন্নত হয় এদিকে মাছের চাহিদাও আমিষ আমিষ এর চাহিদা ও কমে যায়. অনেক উন্নত হয় হ্যাঁ আমাদের দেশে তো অনেক হচ্ছে এমন অনেকেই বেকারের এভাবে বসে আছে যারা হচ্ছে যে মাছ চাষ করে আরো দশজনকে পাঁচজন হচ্ছে এভাবে মানুষের ঘাটতিটা পূর্ণ হচ্ছে আবার হচ্ছে আবার হচ্ছে টাকাও মানে উম বিদেশে এগুলা রপ্তানি করেও আবার অনেক কাজ করছে. অনেক কৃষি কাজ করেও এরকম ভাবে নিজের মানে বেকারত্বটা দূর করছে. তা সবার অনেক মানে অনেক মাপকে কাজ দিয়েও এই জিনিস এটা হচ্ছে যে সমাধান করতেসে তাদের বেকারত্বের ব্যাপারটা আর বাংলাদেশে তো খুবই খারাপ অবস্থা এখন.

চাকরির ব্যবস্থাটা তো অনেক মানে খুবই খারাপ অবস্থা. শিক্ষার ব্যবস্থার মানটা অনেক কমায় দিছে. যার কারণে চাকরির ব্যবস্থাটা তো অনেক বেশি খারাপ. তারপর তারপর আসেপাশে যারা আমাদের আসেপাশে তাদের সবাই মানে উচিত কিছু না কিছু এরকম মানে চাকরি না হলেও finance করা কিংবা marketing এর কাজ করা computer এ তো আমার তারপরে অনেক graphics এর কাজ করা. হ্যাঁ এখন তো আবার হচ্ছে online এ অনেক কাজ করে বিদেশী মুদ্রা অর্জন করা যাচ্ছে হ্যাঁ হচ্ছে যে একো~ E-comers এর মাধ্যমেই তো বিদেশ থেকে অনেক অনেকেই অনেক বাংলাদেশের অনেকেই এরকম ভাবে কাজ করে. অনেক টাকা income করতেছে. এতে হচ্ছে মনে কর যে দেশের অর্থনৈতিক অবস্থাও ভালো থাকে. আবার বিদেশ থেকেও টাকা টাকা হইছে কাজ হচ্ছে, দেশের অনেক উন্নত হচ্ছে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারতেছে হ্যাঁ অনেক বিদেশী E-comers এর মাধ্যমে তো অনেক শিক্ষিত বেকাররা কাজ করতেছে টাকা income করছে বা বিদেশি টাকা মানে E-comers মানেই তো হচ্ছে সাধারণত বাহিরের দেশের কোনো চাকরি~ Computer এর মাধ্যমে করা তারা হচ্ছে যে আমাদের দেশের মানুষদেরকে উম Computer এর মাধ্যমে টাকা প্রাকৃতিক. যার ফলে তারা অনেক অনেকেই চাকরি করে লাভবান হচ্ছে. অনেক টাকা income করতে পারতেছে.

তারপর ভবিষ্যৎটা হচ্ছে আমাদেরও উচিত মানে এভাবে মানে যদি honours master's করে এরকম চাকরি না হয় তাহলে কিছু হয়ত finance করা না হলে, হ্যাঁ অনেক মেয়েরাও এখন ঘরে বসে অনেক কাজ করতেছে, যেমন হচ্ছে boutique এর অনেক কাজ করতেছে অনেক মেয়েরাও

অনেকে online এমন ভাবে জ~ অনেকেই তো হচ্ছে যে ঘরের কাছে পাশাপাশি এভাবে online এ job~ job করে অনেক টাকা income করতেছে. হমম তো ভালোভাবে পড়াশুনা কর. জানি তুই ভবিষ্যতে কিছু করতে পারিস. হ্যাঁ তুই অবশ্যই ভালোভাবে পড়াশুনা কর. উম যেহেতু মানে ইচ্ছা দেখিনি দুপুরে অনেক master's করা তাহলে অবশ্যই ভালোভাবে অপারেশন করে আচ্ছা ঠিক আছে তাহলে ভালো থাক.

হ্যাঁ পিন্টু বেশ ভালোই আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি, তারপরে তুমি কি করছো? এই তো উম আহ চাষবাস করছি আর মাঠে এসছিলাম একটু দিয়ে আর তুমি phone করলে। ও আচ্ছা ভালো, তা চাষবাস কেমন চলছে? হম এখন চাষবাস ভালোই চলছে। ও খুবই ভালো আমাদের এখানেও চাষবাস হয়, তো আমাদের এখানে এখনই just ধানের কাজটা শেষ হলো, তা তোমাদের এখানে কি চলছে এখন? উম তোমাদের ওখানে ধানের কাজ শেষ হলো, আর আমাদের এদিকে শুরু হলো মানে আহ এখন রোয়া চলছে। ও আচ্ছা তো নিশ্চয়ই একটু আলাদা ভাবেই হয় যেহেতু তোমার বাড়ি অন্য জায়গায়, আমার বাড়ি অন্য জায়গায়। তো আমাদের এখানে যেমন প্রথমে ধানের বীজ, প্রথমে একটা মাটিতে ফেলা হয়, সেখান থেকে চারাগাছ উৎপন্ন হয়, তোমাদের ওখানেও কি same নিয়মে না অন্য কিছু? না না আমাদেরও ওটাই করে মানে চারা মাটিতে ফেলে যখন, টা ওঠে তখনই ওটা তুলে লাগায়। ও আচ্ছা, ঠিক আছে, তোমার ওখানে যেহেতু ধানে কাজ হয় ধানে কাজ হয়, তাহলে তো এটা নিয়ে কিছু একটু আলোচনা করা যেতেই পারে, না কি বলো? হ্যাঁ, সেটা করা যেতেই পারে। আহ যেমন আমাদের এখানে নিয়ম আছে কি যে প্রথমে যখন একটা মাঠ তৈরী করা হলো প্রথমে একটা পাটলার দিয়ে বা tractor দিয়ে হাল করে ওটাকে মাটিটাকে ভালো করা হলো, তারপরে দোকান থেকে বীজ নিয়ে আসা হলো বীজ নিয়ে এসে বাড়িতে জলে রাখা হলো, জলে কয়েকদিন রাখার পরে ও একটা অঙ্কুর বের হয়। অঙ্কুর যখন বেরিয়ে যায় তখন ভালোভাবে অঙ্কুর বেরিয়েছে কিনা একবার দেখে নেওয়া হয়, তারপর ওখানে গিয়ে মাটিতে ওটা ফেলে দেওয়া হয়, তারপরে, আহ কিছু কিছু সময় জল দিতে হয়, কেননা না হলে ঠিক মতো অঙ্কুর হবে না, তো এইভাবে আসতে আসতে করে কয়েক দিনের মধ্যে ওই অঙ্কুর গাছ ক্রমশ চারা গাছে পরিণত হয়। আমাদের এখানে এভাবেই কিন্তু শুরু হয়, তোমাদের ওখানে কিভাবে শুরু হয়? বীজ যতদূর তুমি বললে না মানে চারা~ চারাটা উৎপন্ন যতদূর বললে আমাদের কিন্তু ওই same process এই হয়। মানে উম একটুও কিন্তু বদল নাই তবে কি তুমি বলছো যে তোমার যেটা বিছুন হয় মানে যেটার আহ তুমি জলে ভেজাতে দিচ্ছ ওটা তুমি বিক্রি মানে কিনে দাও কিন্তু আমাদের ওটা কিনে না এখানটায় মনে যখন ওঠে মানে ধানটা ওঠে তখনই কিছু রেখে দেয় বিচূল করার জন্য। ও আচ্ছা খুবই ভালো আর সত্যি কথা বলতে এখন তো এইসব আর উঠেই গেছে বলো কিন্তু আমাদের এখানে এখনো আগের মতো আছে আমরা মাঠে যাই, মাটি ঠিক মতো তৈরি করি তারপরে চারা গাছ নিয়ে সময়মতো হলে যখন ধান রোয়ার জন্য উপযুক্ত সময় হয় চারাগাছ টা আহ কিছুটা বড় হতে দিই না হলে সমস্যা হয়, অনেকটা বড় হয়ে যাওয়ার পরে আবার ঠিক মতো মাঠটা চষে নেওয়া হয়, গরু দিয়ে আগে হতো এখন tractor দিয়ে হয়।

কিন্তু প্রথমেই মাঠটা চষে নেওয়ার পরে ঠিক মতো করতে গেলে চুন ছুঁড়ে দেওয়া হয়, তাহলে শুনেছি নাকি ওই ধানের চারাটা যখন বসানো হয়, তখন খুব ভালোভাবে বসে এবং তৈরি ভালো হয়। হম তবে আ আমাদের এদিকে কিন্তু চুনটা সেরকম দেয় না মানে উম দেয় না হ্যাঁ দেয় না, কারণ মানে সেই দোকান থেকে সেই তোমার জোড়া বা বিষ নিয়ে আসে তো ঐগুলো ছিটিয়ে দেয়। ও আচ্ছা খুব ভালো কিন্তু একটা প্~ প্রক্রিয়া এই প্রক্রিয়াটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে, আমাদের এখানে এখনো হয়, তারপরে দশ পনেরো দিন পরে যখন চারা গাছটা যখন সম্পূর্ণ বসে যায় তারপর কোনো সমস্যা হয় না, তারপর বৃষ্টির জল বলো যখন যখন একটু বেশি বৃষ্টি হয় তার জন্য গাছগুলো উপড়ে যায় না, তারপরে কিছুদিন পরে পরে আবার নাকি সা~ সার দিতে হয়। মনে হচ্ছে কেজি দিয়ে তোমার এক কাঠাতে এক কেজি মত সার লাগে কোথাও পাঁচশো সার লাগে যেমন ইউরিয়া আছে, গ্লোমোর আছে, পটাস আছে মতো সার দেওয়া হয় তাই তাই তো? হ্যাঁ। সেটাই. আমাদের এখানেও এই একই ভাবেই চলে তারপরে গাছটা আস্তে আস্তে বড় হতে থাকে তিন থেকে চার মাস পরে ওখান থেকে আবার বীজটাও যে বীজটা লাগিয়েছিলাম সেখান থেকে একটা ফসল ফলন ধরে সেটা আস্তে আস্তে আহ তারপর আস্তে আস্তে মাটির জল যেমন তোমার দুই প্রকার চাষ হয়, বর্ষার সময় চাষ একটা হয় একটা তোমার mini দিয়ে জল দেওয়া সেই সময় চাষ হয়, তো mini র জল বন্ধ করে দেওয়া একটা সঠিক সময় তারপরে আস্তে আস্তে যখন বীজটা শু~ শুকনো হয় তারপর আস্তে আস্তে ফসল ধরে যেটাকে আমরা বলি সোনার ফসল তাই তো নাকি? হ্যাঁ, সোনার ফসল সেটা মানে এখনো গ্রামের এই ভাষাটা গ্রামের বেশি ইয়ে হয় মানে ব্যবহার হয়। হ্যাঁ সেটাই, এখানে এইভাবেই আমাদের তারপরে ওখান থেকে আহ এক আমরা যাই, আমাদের এখান থেকে দা বা যেটা কাস্তে বলে ওটা নিয়ে যাই ওটা যেয়ে ওখানে কাটাই হয়, কাটাই পরতেও ভালো লাগে বেশ line line দিয়ে কাটাই করতে হয় অনেকটা সমস্যাও হয় কষ্টও হয়। কারণ হচ্ছে রোদ, ঝড়, বৃষ্টি সমস্ত মধ্যেই ওখানে গিয়ে কাটতে হবে সঠিক সময় যদি না কাটা হয় তখন ওই ধান গাছ গুলো ওখান থেকে ধানগুলো মাটিতে পড়ে নষ্ট হয়ে যাবে এর মধ্যে কাটা শুরু হয়। হম কাটা হয় এ দেখো আহ কাটার কথা যখন নষ্ট কথা বললে কিন্তু আগেরবার কি হয়েছিল আগেরবার কিন্তু যখন আহ ধানটা কাটার সময় এসছিল তখন কিন্তু ওই জল ঝড়ের জন্য প্রচুর ধান নষ্ট হয়ে গেছিল। হ্যাঁ সেটাই, আমাদের এখানে অনেক সময় হয় কি যে ধান রোয়া হলো, তারপরে হঠাৎ করে বৃষ্টি হলো, বৃষ্টির জন্য বন্যা হয়ে গেলো, নষ্ট হয়ে গেলো। অনেক সময় ক্ষতিও হয় ঠিক মতো যদি জল আর ঠিক মতো যদি আবহাওয়া ঠিক থাকে তাহলে ভালো মতো হয় কিন্ত আবহাওয়া যদি সমস্যা হয়ে যায় তখন আমাদের অনেক ক্ষতি হয়ে যায়।

হম তবে insurance ব্যাপারটা আমরা ঠিক জানি না আহ আর মানে যদি সত্যি হয়তো অবশ্যই আমরাও করে রাখবো। হ্যাঁ সেটাই তারপর ওখান দিয়ে কাটার উম কাটার পরে নাকি বাঁধতে হয়, তো বাঁধতে একটু কষ্ট লাগে কেননা আঙুলে খুব লাগে। আর একটু তোমার যে কাটাকুটি হয় রক্ত পরে তাও কষ্ট করতে~ কষ্ট করতে হয় কষ্ট না করলে পরবর্তীকালে সমস্যা হবে, আমাদের তো খাওয়া দাওয়া করতে হবে, তো চাষের ওপর যেহেতু নির্ভরশীল তো ওখানে ঠিক মতো বা~ বেঁধে তারপরে মাথায়~ মাথায় করে পরিমাণ মতো যে যতটা পারবে, কেউ বেশি খড় নিলো, কেউ কম খড় নিলো মাথায় করে ওটা বাড়ি নিয়ে আসতে হয়। বাড়িতে খামার তৈরি করতে হয়, খামার তৈরি করার জন্য জল, গোবর বা ভালো করে মাটিটা তৈরি করতে হয়, অথবা তোমার যে trial দিয়ে একটা খামার তৈরি করতে হয়। এনে ওখানে রাখা হয়। তোমাদের ওখানে একই নিয়ম নাকি অন্য কিছু পরিবর্তন আছে? উম এক নিয়ম একই কিন্তু মানে কি জানো তো? আহ এক আধজন আছে যারা মানে আহ ধান তোমার যে গলার মানে বাঁধার ব্যাপারটা বললে ওটা তোমার মোটা মোটা করে বেঁধে কিন্তু এখন যে মানে machine গুলো উঠেছে তো সেই machine এ এখন মেরে বাড়ি নিয়ে চলে যাচ্ছে ধান। হ্যাঁ, এ কথা ঠিকই বলেছো আমাদের এখানে ওখানে machine চলে এসছে কিন্তু কি বলতো? machine এ করলে এখন অনেক সমস্যা হয়, সমস্যা বলতে কি বলতো? মানে ভালো হয় খরচ কম হয় আমাদের সময় কম লাগে এবং খাটনি কম হয় কিন্তু এর জন্য আমাদের বাড়িতে যে গরু আছে গরুর জন্য যে বিচুলি বা খড় বাড়িতে আর আনা হয় না ওর জন্য ঘর আবার বাড়ি থেকে অন্যের বাড়ি থেকে কিনতে হয়, এটা একটা সমস্যা রয়েছে ওর মধ্যে। হ্যাঁ এই সমস্যাটা আছে মানে machine এ মারলে এই সমস্যাটা আহ তোমার খড়ের জন্য হয় কিন্তু আহ মানে আমরা কি করি আমরা ধরো ওই ছোট ছোট করে বেঁধে তোমার ঘরে নিয়ে আসে ঘরে নিয়ে এসে ঘরে যে machine গুলো হয় Current এর, সেগুলো দিয়ে ধানটা ঝাড়াই করে আহ তোমার আমাদের উম মানে তওলা বলে যেটাকে ওই তোমার ইয়ে দিয়ে তৈরি হয় খড় দিয়েই তৈরি হয়। তো ওটা দিয়েই আমরা ধানটাকে মানে সংরক্ষণ করে রাখি।

হ্যাঁ, আমাদের এখানেও একটা ধানের গোলা আছে এগুলোও হয়, তারপরে আগে শুনেছিলাম আমাদের এখনো হয় না, যে আগে তোমার হচ্ছে বাঁশের মাচা করা হতো, তারপরে একের পর এক

হ্যাঁ জিনিসটা হ্যাঁ জিনিসটা ভালো হচ্ছে মানে উম তোমার দেখো এমনিতেও মানে কি জানতো যারা আহ গরু মানে পা~ ওই পালন করে

যদি তুমি machine এ মানে যেগুলো মাঠে machine এ মারা হয় সেই machine গুলোতে তুমি যদি না মারো তাহলে তোমার উম যে খড়টা আছে সেই খড়টা তুমি বিক্রিও করতে পারবা।

তোমার ধান যখন আহ কাটাই হয় মারাই হয় সমস্ত কিছু ওর যে খাদ্য যেগুলো বেরোয় সেগুলোর মধ্যে কোন কোন কাজে লে~ লেগেই যাই যেমন তুমি যেটা বললে আমাদের খড় গুলো কোনো কোনো সময় গরু খায় কিন্তু অনেক সময় বাড়িতে এতটাই খড়ের পরিমান বেড়ে যায় তো সেগুলো গুরুর পক্ষে অত খাওয়া তো হয় না তো সেখান থেকে কিছু কিছু আমাদের জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। কিছু কিছু খড় বিক্রি করতে হয় কেননা চাষীদের মধ্যে খড় যদি বিক্রি না করো, শুধু ধান দিয়ে আর তো হয় না সংসার চলে না তো সত্যি কথা বলতে খড় এবং ধানের উপর আমাদের সংসার চলে। গরু তো রাখতেই হয় গরুর জন্য এই খড়গুলো বাড়িতে ফিরে আনি এখন জিনিস বেরিয়ে গেছে যার ফলে অনেকটা সময় কম লাগছে। হ্যাঁ, সেটাই। তা ভালো মানে এত সুন্দর সুন্দর জিনিস আমরা জানি এবং আমাদের শুধু গর্বও হয় যে আমরা আহ আমরা এত মনে হচ্ছে কৃষক পরিবারের থেকে আসছি এবং আমরা জানি এবং কৃষক না থাকলে যে সমাজের কত বড় ক্ষতি হয়ে যেত, মানুষ না খেতে পেয়ে মারা যেত, সেটা এখন মানুষ ভাবতেই পারে না। হ্যাঁ, সেটা হচ্ছে একদম ঠিক মানে কৃষক যদি না থাকে তো মানে যারা মানে ধরো কিনে খায় সেগুলো তারাও অনেক অসুবিধায় পড়ে যাবে। আর এমনিতেও যারা বিক্রি করে তারাও কিন্তু অসুবিধায় পরে যাবে যদি কৃষক যদি চাষ করাতে বন্ধ করে দেয়। হ্যাঁ সেটাই, যেমন আমাদের এখানে তোমার হচ্ছে আহ বৎসরের আহ দু'ভাবে চাষ হয় একটা আমন ধান, একটা বোরো ধান, তো একটা বর্ষাকালে হয় বর্ষার জলে আর একটা mini এর জলে হয়।

না না আমাদের ওই বছরের দু'টোই ধান হয় তো তুমি যেটা বললে বর্ষাকালে হয়, আর এখন যেটা হচ্ছে,

কিন্তু কিছু কিছু সময় খুব খারাপ লাগে যখন খুব বেশি বর্ষা ওর জন্য বন্যার সৃষ্টি হয়, তখন ধানগুলো জলে ডুবে নষ্ট হয়ে যায়। তখন পরিবারে অনেক ক্ষতি হয়ে যায় তখন চিন্তায় পড়ি যে সামনের বছর কিভাবে চলবো? কিভাবে খাবো আবার অনেক সময় কি হয় যে খুব

এইগুলোর জন্য সরকার কিছু কিছু অনুদান করেছে, কিন্তু সেগুলোতে হয় না তাই না?

তবে কি জানো তো যদি মানে একটু প্রাকৃতিক দুর্যোগের ক্ষে~ ক্ষেত্রে তেমন ঝড় বা পাথর যখন হয় মানে শিলাবৃষ্টি যখন হয় তখন বেশি আমাদের সমস্যা হয়।

নাহলে কিন্তু পরিবেশ যদি আমাদের সাথে না থাকে তাহলে কিন্তু আমাদের খুব ক্ষতি হয়ে যায়, তখন মাথায় হাত দেওয়ার মতো আর জায়গা থাকে না, তাই না? হ্যাঁ সেটা তো অবশ্যই যে প্রকৃতি সত্যি একদম প্রকৃতি আমাদের সঙ্গ দেয় কিন্তু দেখো প্রকৃতির সঙ্গ দেওয়া না দেওয়া কিন্তু আহ, পুরোটা নির্ভর করে তোমার এই পৃথিবী লোকেদের কাছে, কারণ ও মানে লোক যদি ঠিকঠাক আহ তোমার পরিবেশকে রাখতে পারে তো অবশ্যই প্রকৃতি আমাদেরকে ঠিক একদম সঠিক সময়ে সঠিক যে এগুলো হয় আবহাওয়াগুলো হয় সঠিক সময়েই হবে। হ্যাঁ সেটাই, আমাদের সবকিছুই একে অপরের সাথে জড়িত একে একজন যদি ভালো কাজ করে তার জন্য একটু অন্যদিকে ভালো কাজ হয়, খারাপ কাজ করলে পুরো জীবন জগতটাই খারাপ পরিণীত হয়। সত্যিই তোমার সাথে কথা বলে আজকে ভালো লাগলো তো ধান চাষ আমাদের এখানে কিভাবে হয় তোমাদের ওখানে কিভাবে হয় জানতে পারলাম। ঠিক আছে, অনেক্ষন তো কথা বললাম, আজকে ধান নিয়ে আলোচনা করেছি তো আজকে এই প্রযন্তই থাক আবার একদিন অন্য একটা চাষ নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? ভালো থেকো, তাই তো?

হ্যাঁ, ঠিক আছে।

হ্যাঁ বল কিরে ঐশী কেমন আছিস? ভালো আছি তোমরা কেমন আছো বাবুদা? হম ভালো, good morning. good morning, সকাল সকাল phone করে disturb করলাম না তো? না না একটু দাঁড়া এক second হ্যাঁ, আমিও তো এই সবে ঘুম থেকে উঠলাম. ও. বল কি জন্যে phone করেছিস? এই অনেকদিন ধরে কথা হয় না তাই.

তোর আজকে স্কুল নেই? আমার না না স্কুল তো এখন ছুটি আছে অ্যাঁ কালী পুজোর পর খুলবে যে. ও তোর মা যে বুটিক শুরু করেছে কেমন চলছে এখন? চলে গেছে বুটিকে? না না না না যাবে. বু~ বুটিক কেমন চলছে? চলছে মোটামুটি. ওহ. কত দূর দূর বাড়ি থেকে বুটিকটা? এই half an hour.